নদীর চরে এদিকের চরে রয়েছে একটি বাইক অনেকগুলো মানুষ সাঁকোটা থেকে পারাপার হচ্ছে নদীর ও আরেকটু দূরের দিকে একটি পাকা সাঁকো রয়ে--

এটি একটি কারখানার ছবি | সেখানে বিভিন্ন ধরনের শ্রমিকরা কাজ করছে কঠোর পরিশ্রম করছে | সাদা রঙের নানা বস্তা রয়েছে অনেকগুলো বস্তাগুলোকে একটি ক্রেন -এর মাধ্যমে চাগিয়ে তোলা হচ্ছে | ফ্যাক্টরি টি দোতলায় লোহার সিঁড়ি রয়েছে | লোহার সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা রয়েছে |

এটি একটি ডাক্তার বা সার্জেরীয়ানদের ছবি। এখানে টোটাল ছজন সার্জেরীয়ান রয়েছেন। প্রত্যেকেই অপেরেশনের যে সমস্ত পোশাক হয় সে--

চিত্রে যেগুলো ব্যবহার করা হয় | পাশ থেকে ঘর রয়েছে একটি | ঘরের দরজা এবং এই পাশ থেকে রয়েছে একটি সিঁড়ি | যেটি স্টিলের সিঁড়ি | দোকানে একজন বসে রয়েছে এবং দোকানের বাইরে একজন রয়েছেন।